নমস্কার plotting charts এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি নিম্ন শিখতে সক্ষম হবেন:
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
python 343 এবং ipython 510
tutorial অনুশীলন করতে আপনাকে ipython কনসোলে মৌলিক পাইথন কমান্ড চালানো জানতে হবে
files থেকে ডেটা load করা এবং ডেটা plot করা
না হলে এই website প্রাসঙ্গিক python tutorials দেখুন
প্রথমে ctrl + alt + t কী একসাথে টিপে terminal খুলুন লিখুন ipython3 এবং এন্টার টিপুন
pylab প্যাকেজ শুরু করি
একটি pie chart একটি বৃত্তাকার chart যা সংখ্যাসূচক অনুপাত ব্যাখ্যা করতে sectors বিভক্ত করা হয়েছে
pie ফাংশনের জন্য syntax হল নিম্নরূপ: pie বন্ধনীতে values comma labels equal to labels
যেখানে ভ্যালু হল প্লট করার ডেটা এবং labelsপাই chart প্রতিটি wedge এর জন্য labels
company a এর লাভের মুনাফা শতাংশ প্রতিনিধিত্ব করে pie chart plot করুন
এই tutorial code file link উপলব্ধ companyadata txt file থেকে তথ্য ব্যবহার করুন
ডেটা file প্রতিটি column ভ্যালু set সহ দুটি column রয়েছে
প্রথম column বছর প্রতিনিধিত্ব করে দ্বিতীয় column লাভের শতাংশ প্রতিনিধিত্ব করে
scatter plot বানাতে প্রথমে loadtxt command দ্বারা file থেকে ডেটা load করতে হবে
terminal পরিষ্কার করি
unpack equal to true> ডাটার transposed array ফেরৎ দেয়
plot window পরিষ্কার করতে লিখুন clf open এবং close বন্ধনীতে যদি আগে কিছু plot বানান
লিখুন pie profit comma labels equal to year এবং enter টিপুন
লক্ষ্য করুন আমরা ফাংশন pie তে দুটি arguments passed করেছি
প্রথমটি হল ভ্যালু যা আমাদের ক্ষেত্রে profit
দ্বিতীয় pie chart এ ব্যবহৃত labels এর set রয়েছে the আমাদের ক্ষেত্রে year
এখানে video থামান নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং video পুনরায় শুরু করুন
প্রতিটি wedges এর জন্য নিম্ন রঙের সাথে একই ডেটা সহ pie chart plot করুন white red black magenta
yellow blue green cyan
yellow magenta এবং blue
ইঙ্গিত: আপনার ipython interpreter pie question mark লেখার চেষ্টা করুন
অনুশীলনী 2 এর সমাধান
লিখুন pie বন্ধনীতে profit comma labels equal to year comma colors equal to বন্ধনীতে color codes এবং enter টিপুন
এটি প্যারামিটারে উল্লিখিত রঙের প্রতিটি wedge সহ একটি pie chart দেখাবে
bar chart একটি chart যাতে আয়তাকার bar থাকে bar দৈর্ঘ্য সেই ভ্যালুর সমানুপাতিক bar সেটি প্রতিনিধিত্ব করে
bar chart syntax হল: bar বন্ধনীতে x comma y
company a এর লাভ শতাংশ প্রতিনিধিত্ব করে bar chart plot করুন
file companyadata txt থেকে তথ্য ব্যবহার করুন
অনুশীলনী 3 এর সমাধান:
লিখুন bar open এবং close বন্ধনী year comma profit এবং enter টিপুন
এটি company a এর লাভ শতাংশ প্রতিনিধিত্ব করে bar chart প্রদর্শন করবে
image দেখানো অনুযায়ী bar chart plot করুন:
chart জন্য ডেটা file companyadata txt থেকে নেওয়া যেতে পারে
ইঙ্গিত: আপনার ipython interpreter bar question mark লিখে চেষ্টা করুন
অনুশীলনী 4 এর সমাধান:
লিখুন bar open এবং close বন্ধনীতে year comma profit comma fill equal to false comma hatch equal to একক উদ্ধৃতিতে slanting line এবং enter টিপুন
এটি একটি bar chart দেখাবে যা ভরাট নয় এবং যা 45 ° স্ল্যান্টিং লাইন দ্বারা আটকে থাকবে
matplotlib সম্পর্কে সহায়তা matplotlib sourceforge net/contents html থেকে পাওয়া যেতে পারে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে
bar ফাংশন দ্বারা bar chart plot করা
এবং matplotlib online help অ্যাক্সেস করা
এখানে আপনার সমাধানের জন্য কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে
উল্লম্ব line হ্যাচিংয়ের সাথে bar chart বানাতে কোন বিবৃতি জারি করা যেতে bar কিনা
এবং উত্তর hatch bar x comma y comma fill is equal to false comma hatch is equal to vertical line উল্লম্ব line হ্যাচিংয়ের সাথে bar chart বানাতে এটি সঠিক বিকল্প
আপনার সময়বদ্ধ কোয়েরী এই forum post করুন
এই forum python সম্পর্কিত সাধারণ প্রশ্ন post করুন
fossee the tbc প্রকল্প সমন্বয় করে